দোকানটিতে একটি বারকোডও লাগানো আছে আরও অনেকগুলি চেয়ারও রয়েছে দোকানটি অনেক সুন্দরভাবে সাজানো রয়েছে।

ফ্যাক্টরির উপরে টিন লাগানো রয়েসে।

ফ্যাক্টরিতে যে সব জিনিস রয়েছে তা লোহার।

দোকানে সাইকেলগুলি দেখতে অত্যন্ত সুন্দর লাগসে সেগুলি--

এই সবিটির মধ্যে দেখতে পাচ্ছি যে একটি রাস্তা রয়েসে রাস্তাটির মধ্যে একটি গাড়িও রয়েসে আরো অনেকগুলো মানুষ হেঁটে যাচ্ছে একটি গরও দেখতে পাচ্ছি আরো অনেকগুলি গাসপালাও দেখতে পাচ্ছি ঘরের বাইরে অনেকগুলি ফুল রাখা আসে।

এই সবিটিতে দেখতে পাচ্ছি যে একটি বড় গর রয়েসে।

গরের সামনে একটি গাড়িও রয়েসে।

মাঝখানে একটি জলাশয় রয়েসে সেই জলাশয়ের পানিগুলো দেখে মনে হচ্ছে অনেক নুংরা জঙ্গলটি দেখতে অত্যন্ত সুন্দর লাগসে।

রাস্তার সাইডে অনেকগুলি পাথর রাখা আসে একটি গাড়িও দেখতে পাচ্ছি আরও কিসু লোহার জিনিসপত্র দেখতে পাচ্ছি।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

এই সবিটির মধ্যে দেখতে পাচ্ছি যে একটি পুকুরি রয়েসে পুকুরির সাইডে অনেকগুলি গাসপালাও রয়েসে একটি পোস্টারও লাগানো রয়েসে একটি তারের বেড়া লাগানো রয়েসে সেই দৃশ্যটি দেখতে অত্যন্ত সুন্দর লাগসে উপরে--

সেই দুকানটিতে একটি কাটনও দেখতে পাচ্চি সেই দুকানটি অনেক বড়।

এই সোবিটিতে দেখতে পাচ্ছি যে একটি গর রয়েসে।

সেই গরটি দেখতে অত্যন্ত সুন্দর লাগসে।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

তার ভিতরে অনেকগুলি জিনিসপত্র রয়েছে।

আইসক্রিমের ওপরে অনেকগুলি চেরি ফেলানো রয়েসে।

ঘরের উপরে অনেকগুলি লাইট লাগানো রয়েসে একটি লম্বা তাড়িয়াও রয়েসে একটি ক্যাশ কাউন্টারও রয়েসে।

সেই গেইট -এর উপরে একটি মূর্তিও লাগানো আছে।

এই ঘরটি দেখে মনে হচ্ছে লোহার।

এই সবিটির মধ্যে দেখতে পাচ্ছি যে একটি পেট্রোলপাম্প রয়েসে পেট্রোলপাম্পে--

একটি পেট্রোল পাম্প চালু অবস্থায় রয়েসে ।

দোকানে একটি পোস্টার লাগানো আছে পোস্টারে লেখা রয়েছে লেটস কুক সামথিং ইয়াম্মি ।

উপরে অনেকগুলি লাইট ও লাগানো রয়েসে দুটি চেয়ারও দেখতে পাচ্ছি আরও টেবিল দেখতে পাচ্ছি।

উপরে একটি ফ্যানও দেখতে পাচ্ছি আরো কিছু লাইটও রয়েসে।

এই সবিটির মদ্যে দেখতে পাচ্চি কিসের যেন একটি পোগ্রাম চলতেসে।

পোগ্রামটি অনেক সুন্দর ভাবে সাজানো রয়েসে।

এই সোবিটিতে দেখতে পাচ্ছি যে একটি ডাক্তারের গর রয়েসে গরে--

অনেকগুলি বড় বড় গাছপালাও রয়েছে।

আরও একটি ঘরও দেখতে পাচ্ছি সেই দৃশ্যটি দেখতে অত্যন্ত সুন্দর লাগসে।